এখানে দেখতে পাচ্ছি ছোট বোতল দেখতে পাচ্ছি ক্যারি দেখতে পাচ্ছি জলের উপর দেখতে পাচ্ছি বাঁশ দেখতে পাচ্ছি জল দেখতে পাচ্ছি।

সবুজ ঘাস দেখতে পাচ্ছি জল দেখতে পাচ্ছি ট্রেন দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি।

সাইকেল আছে মানুষ আছে আকাশ আছে তার আছে।